বহুত বড়ো পারা একটা বোর্ড লাগা আছে।

এটা খুব বড়ো-ও এটা হোটেল বটে--

মালদা তে ওর এটা অনেক ভিড়ভাড় এলাক--

আর ওটা অনেক বড়ো পাঁচিল দেওয়া আছে সাইড -এ সাইড -এ।

কাছে আছে যথা অনেক গাছ পালা লাগা আছে --

সেন্টার বটে যে এ তিন নম্বর গরমেন্ট কলোনি সাউথ --

মালদা আর ই স্টেট ওয়েস্ট বেঙ্গল যথার--

রুম আছে আর খুব সুন্দর এ কলেজ -টো বটে নামি গ্রামি মালদার বটে।

এই ফটো -ট হসপিটাল -এর বটে যেটা-আ বোঝবার জন্যে--

এই ফটো -টা পাহাড়ি এরিয়া -র বটে যথা।